মন্দিরে পুরোহিত পুজো দিচ্ছে |

একটি গ্রাউন্ড আছে গ্রাউন্ড -টিতে অনেকগুলি অটো দাঁড়ানো আছে এবং ইন্ডিয়ান অয়েল --

এ ওপরে রেলিং ঘেরা আছে|

রাস্তাটি দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে এবং একটি গরু দাঁড়ানো আছে এবং অনেক--

উম তার একটি পুকুর রয়েছে পুকুরটিতে অনেক কচুরিপানা আছে এবং একটি গাছ রয়েছে।

না এটি খোলা আকাশ রয়েছে।

রাস্তার ওপরে একটি টোটো দাঁড়ানো আছে |